গান্ধীজির অন্তরালে কাপুরুষদেহ কে আত্মগোপন এর সুযোগ দিয়া লাভ নাই, গান্ধীজি তাহার দল হইতে তাহাদিগকে তারাইয়া দিলেন হিংসার মনোভাবে উদ্দীপ্ত মানুষ নতজানু ভীরু কাপুরুষ এর অপেক্ষা শতগুণে শ্রেয় কাপুরুষতা এবং হিংসা এই দুয়ের মধ্যে আমি হিংসা কেই বরন করি আমি হত্যা না করিয়া মরিবার প্রশান্ত সাহস অর্জন করতে করিতে চাই কিন্তু আমি ইহাও চাই যে যে ব্যক্তি মরিবার সাহস পাইবেনা সে যেন বিপদের মুখ হইতে লজ্জাজনক ভাবে না পালাইয়া মরিবার কৌশল টুকু আয়োক্ত করে কারণ যে পলাই সে মনে মনে হিংসার কাজ করে

ওই কয়েক হাজার মাত্র ইংরেজ ভারতের তিরিশ কোটি মানুষ কে ভয় দেখাইয়া ভাগাইতে পারেনা তাহা ছাড়া দহিত শক্তির মধ্যে তেজ নাই তেজ আছে দুর্গার ইচ্ছা র মধ্যে অহিংসা এতটাই কাছে সবাই আনুগত্য নহি অহিংসার অর্থ হইলো আত্মার সকল তেজ দিয়া অত্যাচারীর ইচ্ছার প্রতিরোধ করা এমনি ভাবেই একটি মানুষ মাত্র একটি সাম্রাজ্যের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াইতে এবং তাহার পতন ঘটাইতে পারে কিন্তু কিসের বিনিময় মরণ এর বিনিময় মরণ এ সে মহানিয় মৃত্যু মৃত্যু হইতে আসে জীবনের অপরিহার্য শর্ত বীজের মৃত্যু তেই ঘটে শস্যের জন্ম যন্ত্রণার মধ্য দিয়া পরিশোধনের সনাতন নিয়ম না মানিয়া কেহ উন্নতির পথে অগ্রসর হইতে আশা করিতে পারেনা যে ব্যাক্তি যন্ত্রণা ভোগ করিয়াছে তাহার যন্ত্রণার পরিমান দিয়াই পরিমান হয় প্রগতির এই যন্ত্রনা যতই নির্মল হয় ততই অধিক হয় প্রগতির সচেতন যন্ত্রনা ভোগী হইলো অহিংসা আমি ভারতের সমুক্ষে সেই যন্ত্রনার এবং পুরাতন বিধি পুনারায় স্থাপিত করিবার সাহস করিয়াছি। সকল রীতি হিংসার মধ্যে অহিংসার নিয়ম আবিষ্কার করিয়াছিলেন তাহারা নিউটন এর অপেক্ষাও সৃষ্টতর করতে ছিলেন ওয়েলিংটনের অপেক্ষাও ছিলেন বড় যোদ্ধা তাহারা নিজেরা অস্ত্রের ব্যবহার জানিতেন এমন জানিতেন অস্ত্রের অব্যবহারেই কথা অহিংসার ধর্ম কেবল ঋষি এবং সন্তাদের জন্য নোই ইহা সমস্ত জনসাধারণের জন্য তিন জগতের মানব শ্রেণীর ইহাই ধর্ম হিংসাই যেমন ধর্ম পশুদের পশুদের মধ্যে মানব শক্তি সুক্ত থাকে কিন্তু মানুষের মহিমা কোন উচ্চতর নিয়মের কাছে এই মানব শক্তির কাছে অনুগত হইতে চাই আমি চাই ভারত অহিংসার নিয়ম পালন করুক আমি চাই সে এই নিয়মের শক্তি পূর্ণ ভাবে অধিগত করুক ভারত অবিনস্য এর অধিকারী এর আত্ম সমস্ত পৃথিবীর বস্তু শক্তি কে বাধা দিবে ভারত যদি কোনো দিন এই নিয়ম কে বুঝিতে বা ইহার সৃষ্টতা লক্ষ্য করিতে অসর্মত হয়ে তবে সেদিন আমি হিমালয় নির্জনতাই আশ্রয় লইবো ছয় april উনিশশো একুশে কিন্তু গান্ধীজি এ বিষয়ে কখনো হতাশ হন নাই উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যখন তিনি সত্যাগ্রহ অভিযান শুরু করিতে সিদ্ধান্ত করিলেন তখন ভারতের ওপর তাহার বিশ্বাস অটুট ছিল উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে কয়েকটি কৃষিকলোনের ব্যাপারে তিনি সত্যাগ্রহের সবথেকে ইতিপূর্বে যথেষ্ট পরীক্ষা করিয়া লইয়াছিলেন তখনও রাজনীতির বিদ্রোহের কোনো কথা ছিলনা তখন গান্ধী ছিলেন ইংরেজ দের প্রতি বিশ্বস্ত ইংরেজ দের প্রতি তাহার এ বিশ্বাস ততদিন থাকিবে যতদিন England তাহার বিসশস্ততায় বিন্দু মাত্র আসার আলো দেখাইবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের জানুয়ারী পর্যন্ত তিনি সাম্রাজ্যের সহিত সহযোগিতা করিবার নিতেই সমর্থন করিয়া আসিয়াছিলেন এবং এইজন্য ভারতীয় জাতীয়তা যাত্রীরা তাহার নিন্দাও করেছিলেন সরকার বিরোধিতার এই প্রথম বৎসরে তিনি অকপট ভাবে লর্ড হান্টার কে প্রতিশ্রুতি দেন যে সত্যাগ্রহিরা সর্বাপেক্ষা অধিক সংস্কারপন্থী প্রজা হইয়াই থাকিবে ভারত সরকারের কোনো সংকীর্ণ এক গুঁয়েমী ভারতের এই নীতি নিয়ামত কে এই বিশ্বাসের বন্ধন চিহ্ন করাইতে যে সমর্থ হইতনা ইহাও নিঃসন্দেহ কারণ গান্ধীজি অনুরোধ করিতেন এ বিশ্বাসের সঙ্গে তিনিও অঙ্গাঙ্গি ভাগ্য জড়িত রূপে সরকার কোনো অন্যায় আইন Pass করায় সত্যাগ্রহ তাহার সংস্কারপন্থী প্রতিবাদ হিসাবে প্রথমে আত্মপ্রকাশ করিল সত্য গ্রহীরা যাহারা সাধারণ সময়ে আইন মানিয়া চলিতেন তাহারা ইচ্ছা করিয়া অসম্মান জনক আইন গুলি অমান্য করিতে লাগিলেন এবং ইহাতেও যদি ন্যায়ের কোনো প্রতিষ্টা সম্ভব না হয় তাহা হইলে তাহারা এই অমান্য কে প্রসারিত করিয়া রাষ্টের সহিত সম্পূর্ণ অসযোগ করিবার ক্ষমতাও নিজেদের হাতে রাখিলেন কিন্তু আমাদের পশ্চিমি অর্থের সহিত এই অমান্য শব্দের অর্থের কতই না পার্থক্য ইহার মধ্যে ধর্ম মূলক বিরতির দিক থেকে কি অসাধারণ ভাবেই না প্রাধান্য দেয়া হইয়াছে প্রতিপক্ষের প্রতি হিংসার প্রয়োগ করিতে সত্যাগ্রহ নিষেধ রইয়াছে কারণ প্রতিপক্ষরাও যে আন্তরিক ভাবে কাজ করে তাহা শিকার করিতে হইয়াছে একজনের কাছে যাহা সত্য বলিয়া প্রতীয়মান হয় অপরজনের কাছে তাহা ভুল বলিয়া মনে হইতে পারে এবং হিংসার দ্বারা তাহারও মধ্যে বিশ্বাসের উদয়ে সম্ভব নয় সত্যাগ্রহ প্রতিপক্ষ কে জয় করিবার হইবে ভালোবাসার দ্বারা বিশ্বাসের মধ্যে যে ভালোবাসার জন্ম হইয়াছে তাহার দ্বারা আত্ম অস্বীকারের দ্বারা যন্ত্রনা কে সাদান সানন্দে বরণের দ্বারা বাস্তবের পক্ষে ইহা এক প্রকার প্রচার জাহার প্রতিরোধ টাই সম্ভব হয়

করিতে চাইয়াছেন তাহাদের ধর্ম প্রনোদিত উৎসাহকে প্রকাশ করিবার জন্য মহাত্মা সারা ভারতবর্ষে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ছয় april তারিখে উপাসনা এবং অনশনের দিন হিসাবে একটি হরতাল ঘোষণা করেন ইহাই তাহার প্রথম কীর্তি এবং এই কীর্তি টি সমগ্র জাতির বিবেকের গভীরতম অংশকে স্পর্শ করে ইহার একটি অপ্রত্যাশিত সুফল ও দেখা যায় এই সর্বপ্রথম ভারতের সমস্ত শ্রেণী একটি মাত্র প্রচেষ্টায় সঙ্গবদ্ধ হইলো এই সর্বপ্রথম ভারত আবিষ্কার করিলো আপনাকে প্রায় সর্বত্রই শান্তি বিরাজ করিতেছিল কেবল মাত্র দিল্লী তেই কিঞ্চিৎ উপলজোক দেখাগেলো জনসাধারণ যে তাহাদের কর্তব্য দেয়ার জন্য গান্ধীজি দিল্লি রওনা হইলেন কিন্তু সরকার তাহাকে train এ গ্রেফতার করিলেন এবং পুনরায় বোম্বাই পাঠিয়েদিলেন গান্ধীজির গ্রেফতার এর পাঞ্জাবে দাঙ্গা সংবাদ হাঙ্গামা বাজিলেন এবং

সেই শৃঙ্খলার পান প্রতিষ্টা হইলো তেরো তারিখ ছিল হিন্দুদের একটা বিরাট উৎসব এর দিন যেটা সবাই জাল্লিয়ানওয়ালা বাঘ বলিয়া জড়ো হইলো কোনো প্রকার অশান্ত ভাব ছিলোনা এবং জনতার মধ্যে নারী এবং শিশুও ছিলেন প্রচুর পূর্ব দিন রাত্রি তে জেনারেল দায়ের সমস্ত সভা সমিতি এবং সমাবেশ নিষিদ্ধ করিয়া দিলেন কিন্তু এই নিষেদাজ্ঞার কথা তখন কেহই জানিলোনা

বারুদ কম না পড়া পর্যন্ত দশ মিনিট কাল ধরিয়া অবিস্রান্ত গুলি চালানো হইলো জাল্লিয়ানবালা বাঘের চারি দিকে ছিল প্রচুর প্রাচীর সুতরাং পলায়ন ছিল অসম্ভব হিন্দু নিহত হইলেন এবং তাহার অপেক্ষায় অধিক সংখক লোক হইলেন আহত আহত এবং নিহত ব্যাক্তিদের দিকে কেউ ফিরে তাকাইলো না দেশি সামরিক আইন জারি হইলো আতঙ্কি পাঞ্জাবের হৃদপিন্ড পর্যন্ত কাঁপিয়া উঠলো বিনান্তক নিরস্ত্র জমিদারদের ওপরে বোমা ফেলিতে লাগিল দেশের সামরিক আদালতে ধরিয়া আনিয়া চাপকানোর হইলো হামাগুড়ি দিতে বাধ্য করা হইলো এবং তাহাদিগকে দেখে আরো নানা রূপ লাঞ্ছনা অপমান সইতে হইলো মনে হইলো ইংরেজ শাসক গুষ্টিতে অপশ্যাত যেন কোনো খুলির মহামারিতে পাইয়া বসিয়াছে যেন ভারত, অহিংসার বাণী ঘোষণাকরা তাহার প্রথম ফল সরূপঃ হিংসার পূজারী ইউরোপীয় মানুষরা ক্রোধে পরে পাগল হইয়া গিয়াছে গান্ধীজি পূর্ব হইতে ইহাই আশা করিতেছিলেন তিনি তাহার স্বদেশবাসী কে রক্তহীন কণ্ঠহীন করতে বিজয়ে করণে পৌঁছায় গিয়া অঙ্গীকার করেন নাই জাল্লিয়ানবালা বাঘ এর দিনই ছিল ভারতবাসীর মন্ত্র দীক্ষার দিন পৃথিবীর অন্নান্য জাতির দ্বারা অনুতিকরণীয় এক অবস্থায় পৌঁছতে হইলে ভারতকে এক সহস্র কেনা বহু সহস্র নিরপরাধ নর নারীর হত্যা কে নির্লিপ্তভাবে গ্রহণ করিতে হইবে ফাঁসির যাওয়া কে প্রত্যেক মানুষের জীবনের দৈনন্দিন ব্যাপার গ্রহণ করিতে হইবে এই ভয়াবহো সংবাদ যাহাতে বাইরে পৌঁছাতে না পারে সে ব্যবস্থা তেও সামরিক sensor বিভাগ সফল হইলো কিন্তু সংবাদ যখন ধীরে ধীরে আসিতে লাগিল তখন শিমা রইলোনা এবং England দেখা গেলো একটি commission বসিয়া শুরু হইলো তদন্ত এই commission এর সভাপতি হইলেন লর্ড হান্টার জাতীয় কংগ্রেস ও একটি অনুরোধ তদন্ত commission বসাইলেন অমৃত শহরে হত্যা কান্ড যারা ঘটিয়াছিল তাহাদেরকে শাস্তি দিলে সরকারের কষ্ট উপকারিতা হয়েছে কিন্তু বুদ্ধিমান ইংরেজরাও তাহা জানিতেন

তিনি দেয়ার কে কেবল মাত্র ভারত হইতে সরাইতে লইতে বলিলেন কিন্তু তদন্ত গবেষণার কাজ শেষ হইবার আগেই ভারত থেকেই তাড়াতাড়ি এক ইন্দনে নীতির এক কাজ করিলেন মানে ইহার কাছে সমস্ত অপরাধীর কর্মচারীরা রক্ষা পাইলো অপরাধীর কর্মচারীরা কেবল চাকরি তে যে বহাল হইলো তাহাই নহে এবং তারা পুরষ্কিত ও হইলো এই গোলযোগের মাজখানে একটি কান্ড ঘটলো যাহা প্রথম দিন অপেক্ষা গুরুতর ভারত সরকার প্রধান বেক্তি করতে ভারত সরকার পবিত্র নির্লজ্জ ভাবে ভঙ্গ করা হইলো এবং এই রূপে ইউরোপিয়ান দেড় প্রতি ভারতীয় দেড় ওপর যে বিন্দু মাত্র বিশ্বাস তখন অবশিষ্ট ছিল তাহাও বিনষ্ট হইলো

তুরুস্কের সুলতানদের প্রতি বিসশস্ততা ইংরেজ সুলতান বা খলিফার সার্বভৌম ক্ষমতায় হস্তক্ষেপ করিবেন না এই অঙ্গীকারে ভারতের মুসলমান রা ইংল্যান্ডের কোনো দাবি করিলেন যে ইউরোপীয় তুরস্ক তুর্কিদের হাতেই থাকিবে এমন তুরস্কের সুলতান ইসলাম এর পবিত্র স্থান গুলির ওপর মুসলমান পন্ডিত গনের বেক্ষা উজাইন মেসপটেমিয়া সিরিয়া এবং palestine প্র্রভৃতি দেশ গুলো সহো আরবের উপর কর্তৃত্ব করিবেন লো এর জয়ে এবং ভারতের বোরো লাঢ উভয়ে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতিস্তুতি দেন কিন্তু যুদ্ধ শেষ সঙ্গে সঙ্গে তাহারা প্রতিশুতির কথা ভুলিয়া দেয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দের গ্রীস্মকালে ভারতের মুসলমান এর পরিকল্পিত শান্তি সার্থের রিয়োতী দেখিয়া অস্বস্তি অনুরোধ করিতে এবং অনুযোগ করিতে লাগিলেন এমনি ভাবে খিলাফত আন্দোলনের হইলো সূত্রপাত এই আন্দোলন উনিশশো উনিশ খ্রিস্টাব্দের সতেরো october তারিকে শান্তিপূর্ণ অথচ গুরুগন্ধির বিক্ষোপ হইলো এবং দ্বারা আরাম্ব হয়ে এবং ইহার এক মাস বাদে দিল্লি তে সর্ব ভারতীয় খিলাফত সম্মেলন ঘটে গান্ধীজি ইহার সভাপতিত্ব করেন এবং বিচক্ষণতার সহিত ইহাকে হিন্দু মুসলমানের মিলনের এক সর্বাপেক্ষ উপযুগীও অস্ত্র রূপে ব্যবহার করেন সবটাই ইহা ছিল গুরুত্বপূর্ণ বিরাট এক সমস্যা ব্রিটিশ সরকার চিরকালই হিন্দু মসুওলমানের স্বাভাবিক শত্রুতাকে উস্কানি দিয়া বাড়াইয়া আসিয়াছেন এবং এই শত্রুতা কে গড়িয়া তুলিবার ব্যাপারে গান্ধীজি ব্রিটিশ সরকার কে বহুল পরিমানে দায়ী করিয়াছেন যাহাই হোক ব্রিটিশ সরকার এই কমাতে কোনো চেষ্টাই করেন নাই এই দুই টি ধর্ম

কলয়ের ওপর নির্ভর কইয়া ঘুমিয়ে কাটান ঘিলাকোট সম্মেলন এ গান্ধীজি যখন হিন্দু মুসলানের মিলন ঘোষণা করিলেন তখন তাহারা মন্ধ কন্ঠস্বর ঘুমন্ত সরকার কে আচমকা জাগাইয়া দিলো আন্তরিক মহান